ছবিটিতে আমরা একটি বড় ইস্কুল দেখতে পারছি।

ছবিটিতে আমরা একটি পোল্ট্রি ফার্ম দেখতে পারছি।

দরজার ওপরে একটি পোস্টার লাগানো আছে।

ইস্কুলের -এর সামোনে একটি খোলা জায়গা রয়েছে।

এখানে আমরা একটি প্যান্ডেল দেখতে পাচ্ছি।

রাস্তার মাঝখানে একটি গাড়িয়ে দাঁড়িয়ে আছে।

বাইরের দিকে লোহার গিরিল লাগানো রয়েছে।

উপরে অনেকগুলি সাদা লাইট লাগানো আছে।

উপরে একটি বড় পোস্টার লাগানো রয়েছে।

নীচে কতগুলি সাইকেল লাগানো রয়েছে।

ভিতরে দুই তিনটি চেয়ার রয়েছে।

গেটের পিছনে একটি বড়ো বিল্ডিং রয়েছে।

বিল্ডিংয়ের চারিপাশে অনেক গাছপালা দেখতে পাচ্ছি।

বিল্ডিংয়ের সামোনে কতজন মানুষ দাঁড়িয়ে রয়েছে।

রাস্তার পাশে একটি গরু দাঁড়িয়ে আছে।

পিছনে একটি পাহাড় দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা দেখতে পাচ্ছি।

পুকুর দুটির মাঝখানে একটি উঁচু জায়গা রয়েছে।

চারিদিকে অনেক গাছপালা দেখতে পাচ্ছি।

একটি বাচ্চার হাতে পতাকা দেখা যাচ্ছে।

ভিতরেও একটি বড় মঞ্চ রয়েছে।

উপরে তিন চারটি ফ্যান দেখা যাচ্ছে।

সামোনে কয়েকটি চেয়ার লাগানো রয়েছে।

চেয়ার -এর মধ্যে একজন বসে আছে।

পার্কের চারদিকে অনেক বড়ো বড়ো গাছ দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক সবুজ গাছফালা রয়েছে।

কলেজ -এর সামনে একটি খোলা জায়গা রয়েছে।

পিছনের দেওয়ালে একটি প্রজেক্টার দেখা যাচ্ছে।

সুইমিং পুলে দুইজন ছেলে দেখা যাচ্ছে।

উপরে একটি চেয়ার দেখতে পাচ্ছি।